উম কি বোলো তো, আমি আমি এর আগেই একটা প্ল্যান হয়ে গেছে, আমরা তো ডিসেম্বরে বেড়াতে যাচ্ছি, তা তুমি কি ডিসেম্বরে কোথাও যাচ্ছ না নাকি, না আমরা ওই অফিসার আহ সাথে যাওয়ার একটা প্ল্যান করেছিলাম আহ তো আমাদের সাথে যাবে? আমি যাবো আমি বাড়িতে থাকতে পছন্দ করি না গো পড়াসোনা শেষ করে এখন আর ঘরে থাকতে ভালোই লাগে না, বাড়ি তে কাজ না করার জন্য মা আমাকে অনেক বকাঝকা করে কিন্তু বিশ্বাস করো আহ কিন্তু কিছুই আমার যাই আছে না

তোমরা কি অফিস থেকে যাবে নাকি ঘুরতে, হুম, আসলে আমরা অফিস থেকেই, ধানমনি, রিমলি, আহ মিনা, কবিতা, সঞ্জয় গৌরব আর আমরা আরও সব বন্ধুরা মিলে একসাথে যাবো, ও আচ্ছা তো বেশ ভালোই আনন্দ হবে তাই না, হেঁ, আসলে ওই অফিসের ছেলে রা খুব মজার যখন আমরা একসাথে সবাই যাই তো একসাথে অনেক ক্ষণ ধরে হাসা হাসি করতেই থাকি আর ছেলে গুলো, এতো জালাতন করবে, মানে আহ মানে তোমার দুঃখর কোনো জায়গায় থাকবে না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি এর আগে কখনো শিলং গেছো গো, হেঁ, নবনীতা আমি নবনীতা আর আমি আগে একবার শিলং গিয়েছিলাম তো আমি আমার পরিবারের সাথেও গিয়েছিলাম, শিলং একটা পাহাড়ি জায়গা তুমি জানো যে শিলংয়ের আবহাওয়া খুব ঠান্ডা, হেঁ, আমি তো ততটাই শুনেছি আর এছাড়া শিলং দেখতে মানে শিলং তো দেখার মতো একটা জায়গা, আর ওখানে গেলে একদিনে পুরো জায়গা তা ঘুরাও নাকি যাই না, হ্যা ওই খাসেরদের জন্য একটা পুলিশ বাজার ও রয়েছে গো, এখানে একটি বেরাক একটি ডাওকি চেরা পুঁজি আরও অনেক জায়গা রয়েছে, হম আর তুমি ঠিকি বলেছো তাহলে আমরা সবাই মানে একসাথে চলো শিলং তাই নাহয় ঘুরে আসি, আর কি বলছিলে ওখানে পুলিশ বাজার, মানে ওখানে কিন্তু ওখানে পুলিশ বাজারে কি আছে আরে পুলিশ বাজারে অনেক কিছু তুমি দেখতে পাবে, উলের সাল, উলের তুপি, আর সস্তা এবং খাসি কাপড় অনেক কিছু রয়েছে আর জানো যখন আমি আর নবনীতা গেছিলাম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 হেঁ, খুব রেগে গেছিলাম কিন্তু আমার টাকা হারানো ছাড়া আমার আর কোনো উপায় নেই, কি করবো টাকা তাই বেকার বেকার গেলো তাই তুমি আরকি ইটা বলছো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 আরে না গো ওদের তো ওরকম ধরণের ঘর না যে ওই ঘর তার ভিতরে ছবি, একটা মানে কাপড় মতন ঘেরা ওর মধ্যে হচ্ছে গিয়ে যে dress টা dress এর ওপর পরিয়ে দেয়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 রাগ হবেই তবে ওই পুলিশ বাজার বললে না ওটা শুনে তো আমি ভাবলাম যে ওখানে কোনো পুলিশের থানা টানা রয়েছে বা হয়তো অনেক পুলিশের ঘর রয়েছে তার জন্য হয়তো বাজার বল আমি তো ভাবতেই পারি নি যে ওখানে এরকম, উলের সাল, উলেৰে তুপি তার পর খাসি কাপড় এগুলো পাওয়া যায়, আমি মানে শুনেও বেশ ভালো লাগলো, তাহলে এবার next time যখন যাবো তখন কিন্তু অবশ্যই আর কি খাসি কাপড় পরে ফটো তুলবো সবাই, হেঁ, শুনো না এইবার তো তুমি তো তোমার প্ল্যান হয়ে গেছে ডিসেম্বরে তো তুমি যাচ্ছ, আমরাও এদিকে আবার অফিসের সব বন্ধু বান্ধব দের সাথে যাচ্ছি, তো পরের বার কিছু দিন আগের থেকে প্ল্যান করবো, আমরা একসাথে যাবো ঠিক আছে,

আগে যে গল্পটা বললাম, গল্পটার নাম পাগলা দাশু। গল্পের লেখক সুকুমার রায়। আমাদের school এ যত ছাত্র তাহাদের মধ্যে এমন কেউ ছিল না, যে পাগলা দাশুকে না চিনে। যে লোক আর কাহাকেও জানে না, সেও সকলের আগে পাগলা দাশুকে চিনিয়া ফেলে। সেবার এক নতুন দারোয়ান আসিল, একেবারে আনকোরা পাড়াগেঁয়ে লোক, কিন্তু প্রথম যখন সে পাগলা দাশুর নাম শুনিল, তখনই সে আন্দাজে ঠিক করিযা লইল যে, এই ব্যক্তি পাগলা দাশু। কারণ মুখের চেহারায়, কথা-বার্তায়, চাল-চলনে, বোঝা যাইত যে তাহার মাথায় একটু ছিট আছে। তাহার চোখ দুটি গোল গোল, কান দুটি অনাবশ্যক- রকমের বড়, মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল। চেহারাটা দেখিলে মনে হয়, ক্ষীনদেহ, খর্বকাই, মুণ্ড তাহে ভারি যশোরের কই যেন নরমূর্তিধারী। সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে, তখন তাহার হাত পা ছোঁড়ার ভঙ্গী দেখিয়া হাঠাৎ কেন জানি চিংড়িমাছের কথা মনে পড়ে। সে যে বুকা ছিল তাহা নয়। অঙ্ক কষিবার সময়, বিশেষত লম্বা-লম্বা গুণ- ভাগের বেলায় তাহারও অশ্চর্য মাথা বুলি খুলিত। আবার এক- এক সময় সে আমাদের বুকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সকল ফন্দি বাহির করিত যে,

আমাদের class এর ভালো ছেলে বলিয়া সকলে জানিত। সে পড়াশুনায় ভালো হইলেও তাহার মত অমন একটি হিংসুটে ভিজেবিড়াল আমরা আর দেখি নাই। দাশু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি কথা মানে জিজ্ঞাসা করিতে গিয়াছিল। জগবন্ধু তাহাকে খামোখা দুকথা শুনাইয়া বলিল, আমার বুঝি আর খেয়ে দেয়ে কাজ নেই? আজ এঁকে ইংরেজি বোঝাব, কাল ওর অঙ্ক কষে দেব, পরশু আর একজন আসবেন, আর এক ফরমাইস নিয়ে- ঐ করি আর কি! দাশু সাংঘাতিক চটিয়া বলিল, তুমি তো ভারি ছ্যাঁচড়া, ছোটলোক। জগবন্ধু পণ্ডিত মহাশয়ের কাছে নালিশ করিল, ঐ নতুন ছেলেটা আমায় গালাগালি দিচ্ছেন। পণ্ডিত মহাশয় দাশুকে

তাঁহার প্রিয় ছাত্র। পড়াইতে পড়াইতে যখন‍ই তাহাঁর ব‍ই দরকার হয়, তিনি জগবন্ধুর কাছেই ব‍ই চাহিয়া লন। একদিন তিনি পড়াইবার সময় grammar চাহিলেন, জগবন্ধু তাড়াতাড়ি তাহারও সবুজ কাপড়ের মলাট দেয়া grammar খানা বাহির করিয়া দিল। master মহাশয় ব‍ইখানা খুলিয়া‍, হঠাত্‍ গম্ভীর হ‍ইয়া জিজ্ঞাসা করিলেন, ব‍ইখানা কার? জগবন্ধু বুক ফুলাইয়া বলিল, আমার। master মহাশয় বলিলেন, হুঁ, নতুন সংস্করণ বুঝি? ব‍ইকে-বই একেবারে বদলে গেছে। এই বলিয়া তিনি পড়িতে লাগিলেন- যশোবন্ত দারোগা- লোমহর্ষক detective নাটক। জগবন্ধু ব্যাপারখানা- বুঝিতে না পারিয়া বোকার মতো তাকাইয়া রহিল। master মহাশয় বিকট রকম চোখ পাকাইয়া বলিলেন, এই সব জ্যাঠামি বিদ্যে শিখেচ বুঝি? জগবন্ধু আমতা আমতা করিয়া কি যেন বলিতে যাইতেছিল, কিন্তু master মহাশয় এক ধমক দিয়া বলিলেন থাক্ থাক্ আর ভালোমানুষি দেখিয়ে কাজ নেই, ঢের হয়েছে। লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হ‍ইয়া উঠিল। আমরা সকলেই তাহাতে বেশ খুশি হ‍ইলাম। পরে জানা গেল যে এটি দাশুভায়ার কীর্তি, সে মজা দেখিবার জন্য উপক্রম- জায়গায় ঠিক ঐরূপ মলাট দেওয়া একখানা ব‍ই রাখিয়া দিয়াছিল। দাশুকে লইয়া আমরা সর্বদাই ঠাট্টাতামাশা করিতাম এবং তাহার সামনেই তাহার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অপ্রীতিকর সমালোচনা করিতাম। তাহাতে একদিন তাহাকে বিরক্ত হইতে দেখি নাই। এক এক সময় সে নিজেই আমাদের মন্তব্যের উপর রঙ চড়াইয়া নিজের সমন~ধে নানারকম অদ্ভুত গল্প বলিত। একদিন সে বলিল, ভাই, আমাদের পাড়ায় যখনই কেউ আমসত্ত্ব বানায় তখনই আমার ডাক পড়ে, কেন জানিস?

ত্রিসীমানার যত কাক সব তাহি তাহি করে ছুটে পালায়। কাজেই আর আমসত্ত্ব পাহারা দিতে হয় না। একবার সে হঠাৎ পেন্টেলুন পরিয়া school এ হাজির হইল। ঢলঢলে পায়জামার মতো পেন্টালুন আর তাকিয়ার খোলের মত coat পরিয়া তাহাকে যে কিরূপ অদ্ভুত দেখাইতেছিল, তাহা সে নিজেই বুঝিতেছিল এবং সেটা তাহার কাছে- ভারি একটা আমাদের ব্যাপার বলিয়া বোধ হইতেছিল। আমরা জিজ্ঞাসা করিলাম, পেন্টালুন পরেছিস্ কেন? দাশু একগাল হাসিয়া বলিল, ভালো করে ইংরেজি শিখব বলে। আর একবার সে খামখা নেড়া মাথায় এক পট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল এবং আমরা সকলে তাহা লইয়া ঠাট্টাতামাশা করায়, যারপরনাই খুশি হইয়া উঠিল। দাশু আদবেই গান গাইতে পারে না, তাহার যে তালজ্ঞান বা সুরজ্ঞান একেবারে নাই, এ কথা সে বেশ জানে। তবু সেবার inspector সাহেব যখন school দেখিতে আসেন, তখন আমাদের খুশি করিবার জন্য সে চিৎকার করিয়া গান শুনাইয়াছিল। আমরা কেউ ওরূপ করিলে সেদিন রীতিমতো শান্ত পাইতাম কিন্তু দাশু পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না। একবার ছুটির পরে দাশু অদ্ভুত এক বাক্স বগলে- বগলে লইয়া class এ হাজির হইল। master মহাশয় জিজ্ঞাসা করিলেন, কি দাশু, ও বাস্কের মধ্যে কি এনেছ? দাশু বলিল, আজ্ঞে আমার জিনিসপত্র। জিনিসপত্রটা- কিরূপ হইতে পারে? এই লইয়া আমাদের মধ্যে বেশ এক~ বেশ একটু তর্ক হইয়া গেল। দাশুর সঙ্গে বই, খাতা, পেনসিল, ছুরি সবই তো আছে, তবে আবার জিনিসপত্র কিরে বাপু? দাশুকে জিজ্ঞাসা করিলাম, সে সোজাসুজি কোনো উত্তর না দিয়া বাস্কটিকে আঁকড়াইয়া ধরিল এবং বলিল, খবরদার, আমার বাস্ক তোমরা কেউ ঘেঁটো না। তাহার পর চাবি দিয়া বাস্কটাকে একটুখানি ফাঁক করিয়া, সে তাহার ভিতর কি যেন দেখিয়া লইল, এবং ঠিক আছে বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়িয়া বিড়-বিড় করিয়া হিসাব করিতে লাগিল।

করিয়া ফেলিল। ক্রমে আমাদের মধ্যে তূমুল আলোচনা আরম্ভ হইল। কেহ বলিল, ওইটা ওর tiffin এর বাস্ক- ওর মধ্যে খাবার আছে। কিন্তু- একদিন tiffin এর সময় তাহাকে বাস্ক খুলিয়া কিছু খাইতে দেখিলাম না। কেহ বলিল, ওইটা বোধ হয় ওর ম~ মনি bag । ওর মধ্যে টাকা পয়সা আছে, তাহা তাই ওই সর্বদা কাছে কাছে রাখতে চায়। আর একজন বলিল, টাকা-পয়সা জন্য অত বড় বাস্ক কেন? ও কি school এ মহাজনী কারবার খুলবে নাকি? একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হইয়া, বাস্কের চাবিটা আমার কাছে রাখিয়া গেল, আর বলিল, এইটা এখন তোমার কাছে রাখো, দেখো- হারায় না যেন। আর আমরা~ আমার আসতে যদি একটু দেরি হয়, তবে তোমরা এই class এ যাওয়ার আগে ওইটা দ~ দরোয়ানের কাছে দিয়ে দাও। ওই বলিয়া, এই বলিয়া সে বাস্কটি দারোয়ানের- জিম্মায় রাখিয়া বাহির হইয়া গেল। তখন আমাদের উৎসাহ দেখে, কে এতদিন সুবিধা পাওয়া গিয়াছে এখন দারোয়ানটা একটু তফা~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 জলবা~ জলবায়ুর কোনও পূর্বাভাস হয় না আবহাওয়ার পূর্বাভাস হয় কোনও প্রাকৃতিক দুর্যোগে কিছু কিছু প্রাকৃতিক দুর্যোগের আহ পূর্বাভাস দেওয়া যায় যেমন ঘূর্ণিঝড় উম বন্যা কিন্তু সুনামি ভূমিকম্প এইসব ধস এইসব জাতীয় প্রাকৃতিক দুর্যোগের কোনও পূর্বাভাস হয় না তবে আবহাওয়ার পূর্বাভাস হয় মার্চেই আমরা সাধারণত উম খুব কমই হয়তো আমরা দেখে এসেছি যে

তবে এর মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর অর্থাৎ কিছুটা গরম থেকে স্বস্তি আমরা পেতে চলেছি মার্চের শুরুতেই আহ এটিকে অকাল কালবৈশাখীও বলা যায়

শুক্রবার সকাল থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় আ~ আকাশ মেঘলা তবে এর মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর সেই সঙ্গে রয়েছে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনাও আমরা জানি কয়েকদিন যাবৎ উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনা ছিল না বা কোনও পূর্বাভাস ছিল না কিন্তু হঠাৎই এরকম একটি পূর্বাভাস পাওয়া যায় হাওয়া office জানিয়েছে এই মুহূর্তে একটি অক্ষরেখা অবস্থান করছে উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র পর্যন্ত যার ফলে বজ্রগর্ভ মেঘ অবস্থান করছে বিহার এবং ছত্তিশগড়ের দিকে যা এগিয়ে আসছে ফলে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ যে যে অক্ষরেখাটি উত্তরপ্রদেশ থেকে যে অক্ষরেখাটি উত্তরপ্রদেশ থেকে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 বল~ বলা হচ্ছে যে ধেয়ে আসছে কালবৈশাখী চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া সকাল থেকেই আকাশ মেঘলা গায়ে লাগছে ঠাণ্ডা ঠাণ্ডা ঠাণ্ডা একটি আমেজ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 বাঙালি যে ফিরে পাবে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা যে ফিরে পাবে এটা কোনদিন ভাবা যায়নি গত কয়েক দিন ধরে টানা গরম বাড়ছিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তপ্ত রোদে পুড়তে হচ্ছিল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 অর্থাৎ পশ্চিমের কিছু কিছু জেলা যেমন পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদের কিছু অংশ পশ্চিম মেদিনীপুরের কিছু অংশতে বৃষ্টির দেখা মিলেছে তবে এখনও কলকাতা সংলগ্নতে উম কলকাতা সংলগ্ন উম এলাকাতে বৃষ্টির কোনও দেখা মেলেনি তবে পূর্বাভাস হচ্ছে বৃষ্টি হওয়ার যদিও আগামী চব্বিশ ঘণ্টায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। অর্থাৎ যে বজ্রগর্ভ মেঘ এখন বিহার থেকে ছত্রিশগড় এর দিকে অবস্থান করছে বলা হচ্ছে সেই মেঘ বাংলায় কালবৈশাখী রূপে আসতে পারে উম এছাড়াও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 বলে যে এই এই তারতম্যের জন্য অনেকের এখন সর্দি কাশি জ্বর ইত্যাদি নানা রকম মরশুমি উম রোগ দেখা দিচ্ছে যদিও আগামী চব্বিশ ঘণ্টায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা গত কয়েক দিন ধরে যে ভাবে গরম বাড়ছিল তাতে বৃষ্টির দিকে তাকিয়ে ছিল আমজনতা খুব স্বাভাবিক বৃষ্টির দিকে তাকিয়ে থাকাটা কারণ আমরা গরম পড়লে সাধারণত বৃষ্টির একটু আশা করি চাতক পাখির মতো আমরা হাঁ করে আকাশের দিকে তাকিয়ে থাকি কখন বৃষ্টি হবে আর সেই আর সেই মতই আগামী চব্বিশ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাল উম হাওয়া office বা আলিপুর আ~ আবহাওয়া দফতর এমনকী কালবৈশাখির পরিস্থিতিও তৈরি হতে পারে বলে জানাচ্ছেন হাওয়া office পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের তিন জেলায় ঝড়বৃষ্টি হতে পারে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে অন্যদিকে কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় হাওয়া office এর পূর্বাভাস অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে উম বইতে পারে ঝোড়ো হাওয়া অর্থাৎ পশ্চিম বর্ধমান অর্থাৎ পশ্চিমের যেসব জেলাগুলি যেমন পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া মুর্শি উম পূর্ব বর্ধমানের কিছু অংশ আহ এই সব

কুড়ি থেকে তিরিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এবং উম এই সব জায়গাগুলোতে ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া বওয়ার সাথে সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তা হালকা থেকে মাঝারী খুব বেশি পরিমাণে নয় হালকা থেকে মাঝারী তবে হতে পারে

এমনকী শুক্রবার রাতেও ঠান্ডা হাওয়া বয়ে বয়ে যাচ্ছিল যার জন্য উম শুক্রবার রাতে একটু ঠান্ডা ঠান্ডা আমেজ তৈরি হয়েছিল তবে বৃষ্টির হওয়ার কোনও পূর্বাভাস দেওয়া হয়নি ইতিমধ্যে কলকাতাতে

আগামী সপ্তাহে আরও একটি ঝঞ্ঝা তৈরি হতে পারে যার কারণে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে তাহলে বৃষ্টি দক্ষিণবঙ্গে তৈরি হল কলকাতা সহ শহরতলিতে বৃষ্টির ঝড় বৃষ্টির পূর্বাভাস তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে এখনও অবধি এটিই মনে করা হচ্ছে অর্থাৎ এটি একটি doubtful বা মূল্যবান অনির্দিষ্ট একটি পূর্বাভাস এটির কোনও নির্দেশ নেই অন্যদিকে উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে উত্তরবঙ্গে ইতিমধ্যে বৃষ্টি হচ্ছে যার কারণে দার্জিলিং দার্জিলিং এর বেশ কিছু পাহাড়ি অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে উম ধস নামছে অনেক রকমের অসুবিধা হচ্ছে জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার এই সব এলাকাতে বৃষ্টি হচ্ছে আসামের কিছু অংশেও বৃষ্টি হচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর হাওয়া office এর তরফ থেকে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং সহ একাধিক জেলাতে বৃষ্টি হবে এছাড়া জলপাইগুড়ি দুই দিনাজপুর মালদাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে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 দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি হয়েছে এমনকী কোথাও কোথাও ব্যাপক শিলাবৃষ্টিও হয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গে শিলা বৃষ্টি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

তৈরি হয় হটাৎ করে বর্ষণ হতে থাকে শিলাবৃষ্টি কিছুটা বলা যায় global warming এর কারণে বিশ্ব উষ্ণায়ন এর কারণে এই পরিবর্তন বা জলবায়ুতে এই পরিবর্তন সাধারণত মার্চের এই সময় বৃষ্টি দেখা যায় না পশ্চিমবঙ্গে উম তবে এপ্রিল মাসে বা চৈত্র মাস বা বৈশাখ মাসের সময় উম বঙ্গে বা বলা যায় ভারতের পূর্ব~ পূর্ব ভারতের দিকে এই সময় সাধারণত বৃষ্টির পূর্বাভাস থাকে না তবে বিশ্ব উষ্ণায়ন এর কারণে অনেকই এখন জলবায়ুর পরিবর্তন হচ্ছে এর ফলে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে যেমন এই অকালবর্ষণে উম অনেক যেটা রবি শস্য আমরা যাকে বলি যাঁরা এখনও যে সব চাষিরা এখনও রবি শস্য কেটে উঠতে পারেনি উহ এর ফলে রবিশস্য ক্ষতিগ্রস্ত হচ্ছে আমের মুকুল যেটা এই সময়ে আমাদের ভারত আমাদের প্রধান ফল যাকে বলা হয় আম সেই আমের মুকুল ঝরে যেতে পারে এই বৃষ্টির কারণে আমরা বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলে জানি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 নিজের personal car বা ব্যক্তিগত যেসব যানবাহন সেগুলোর ব্যবহার কমাতে হবে তবেই আমরা এর থেকে বেরোতে পারব বা কিছুটা ঠেকাতে পারবো আসসালাম আলাইকুম,

কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনার সাথে আজকে আমি, সে বিষয়ে কথা বলার জন্য আপনার সময় কি না? জি, তো আপনাকে আমি প্রথমত প্রশ্ন করছি বাংলাদেশ কৃষি খাত কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং বর্তমান কৃষি খাতে জৈব সারের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চাইবো,

বর্তমানে করোনা কালীন সংকট কাটিয়া উঠেছি আমরা মাত্র এই ক্ষেত্রে বহির্বিশ্বে, তো এই দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই সব কিছুর মূল্য দাম বৃদ্ধি পাচ্ছে, এই ক্ষেত্রে কৃষি আবাদ, কৃষি জমিতে আবাদ করতে গেলে, ফসল ফলাদি ফলতে গেলে বিভিন্ন রকমের কৃষি কীটনাশক সার যেগুলো লেগে থাকে এই গুলোর দাম বাজারে বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের অনেক দারিদ্র family ই রয়েছে যার, তারা বর্তমানে কৃষি আবাদ করতে গিয়ে ভেঙ্গে পড়েছে, even আরেকটা জিনিস লক্ষ্য করবেন আপনি যেটা বললেন জৈব সার আসলে জৈব সার আমাদের আগে খেয়াল করে দেখবেন প্রত্যেকটা বাড়িতেই,

গরু আহ গরু ঠিক আছে আসে কিন্তু আমরা জৈব সারটাকে কাজে লাগাচ্ছিনা সঠিক ভাবে এই বিষয়ে আসলে আমাদের সবার উচিৎ একত্রিত হয়ে সবাই আলোচনা করে এই গরুর যে মূত্রটা, মলটা, এটা কি আমরা জৈব সার হিসেবে কাজে লাগিয়ে কৃষি খাতে আরো উন্নতি করতে পারি, ধন্যবাদ, আপনি অনেক সুন্দর ভাবে বলেছেন জৈব সারটা আসলে আমরা যেভাবে আমরা কাজে লাগাচ্ছি জৈব সার আঃ আমরা বাইরে ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পর সেটা কাজে লাগাচ্ছি না, তো জৈব সারটা যদি আমরা সঠিক ভাবে, আমাদের কৃষি জমিতে কাজে লাগাতে পারি তবে রাসায়নিক সারের বিকল্প হিসেবে আমাদের জন্য ভালো হবে এবং রাসায়নিক কিন্তু আমরা উচ্চ দামে এ কিনে তারপরে আমাদের জমিতে আমরা, আহ যদি প্রয়োগ করছি রাসায়নিক সারের রাসায়নিক সার প্রয়োগের ফলে আমরা যেটি দেখছি যে আমাদের আ ফসল ভালো হচ্ছে তবে আমাদের জমি গুলো রাসানিক রাসের আহ যেই, পার্শ্ব প্রতিক্রিয়াতে আমরা আমাদের জমিকে অনুর্বর করে ফেলছি তো জৈব সারের যে প্রয়োজনীয়তা সেটা আমরা আ আস্তে আস্তে ভুলে যাচ্ছি আমাদের, প্রতিনিয়ত আমাদের কৃষক ভাইদেরকে মনে করিয়ে দিতে হবে যে জৈব সারের প্রয়োজনীয়তা অপরিসীম শুধু মাত্র রাসানিক রাসের উপর নির্ভর না হয়ে আমরা জৈব সার আমাদের জমিতে প্রয়োগ করতে পারি এবং,

রাসায়নিক সার প্রয়োগ করছি তার সাথে সাথে আমাদের কীটনাশক যেটা আমরা কিটনাশক ব্যবহার করছি কীটনাশকের ফলে আমাদের জমি অনুর্বর হচ্ছে কি উর্বর হচ্ছে অথবা রাসায়নিক কীটনাশকের, যেই প্রয়োজনীয় প্রয়োজনীয়তাটা এটা কতটুকু? হ্যাঁ, অনেক সুন্দর কথা বলেছেন আসলে বর্তমানে বাংলাদেশে আমাদের অনেক কৃষি খাতে এই রাসায়নিক কীটনাশকের প্রয়োজনীয়তা অতি গুরুত্ব পূর্ণ, আমরা ফসল ফলাইতে গিয়ে দেখবেন বিভিন্ন রকম, ফসলের জমিতে বিভিন্ন রকম রোগ বালাই পোকামাকড়ের আক্রমণ হয় সেই ক্ষেত্রে কিন্তু ফসল নষ্ট হয়ে যায় এবং আমরা ভালো ধরনের কোনো চাষ আবাদ পাই না, এবং দেখা যাচ্ছে যে আমরা যতটুক আবাদ করছি তার থেকে এরকম বিভিন্ন পোকামাকড় সমস্যার ক্ষেত্রে সঠিক ফসলটা পাচ্ছিনা এবং বাজারে বিক্রি করতে গেলে ভালো দামটা পাচ্ছি না, এই ক্ষেত্রে আমরা যদি বাজার থেকে ভালো উন্নতমানের রাসায়নিক কীটনাশক সার গুলো নিতে পারি এবং আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন আমাদের উপজেলা পর্যায়ে এই কৃষি বিষয়ে বিভিন্ন রকম ট্রেনিং করা হয়, এবং পাশাপাশি বিভিন্ন রকম কৃষিবিদ্যা রয়েছে তারা আমাদেরকে অনেক সচেতন করে তোলে বিভিন্ন রকমের tips দেয় ফসল কিভাবে ফলাইতে হবে, কখন, কোন সময় কোন কীটনাশকটি ব্যবহার করতে হবে এই বিষয়ে যদি আমরা বিভিন্ন রকম ট্রেনিং তাদের থেকে নেই,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 আরো ভালো হবে এবং আমরা কৃষি দিক থেকে আরো এগিয়ে যাবো, জি, ধ্যন্যবাদ, আপনার উত্তরটির জন্য এবং আপনার কাছে আরো জানতে চাইবো বর্তমান সময় আমরা দেখেছি যে আঃসরকার বিভিন্ন ধরনের প্রনোজনার মাধ্যমে আমাদেরকে রাসায়নিক সার দিচ্ছেন, এবং আমরা তাতে অনেক লাভবান হচ্ছি আমাদের কৃষকরা তাতে আরো এগিয়ে যাচ্ছে তাদের ফসল ফলিয়ে আহ তাদের কাঙ্খিত যে যেটাকে বলি আমরা, হম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 আরো একটি খেয়াল রাখতে হবে আমাদের চাষিরা কি আগের এহ যে ডিজিটাল আহ ডিজিটাল পদ্ধতিতে আমরা আমাদের, রাসায়নিক সার প্রয়োগ এবং কীটনাশক প্রয়োগ করে যে ফসল ফলাচ্ছি তার ফলে কোনো ব্যাঘাত ঘটছে কি না অথবা আমাদের যে রাসায়নিক সার সরকার যে বিনামূল্যে দিচ্ছে তারা সঠিক ভাবে পাচ্ছে কি না? এবং আমাদের বর্তমান সময়ে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের আবহাওয়া একটু পরিবর্তন হয়েছে যার কারণে আমাদের হম ঠিক মত পানি পাচ্ছি না আমরা, অথবা অতিরিক্ত খরার কারণে আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে সে বিষয়ে সেচের এহ যেই আমাদের প্রয়োজনীয়তোটা তো আমরা সেচ সম্বন্ধে একটু জানতে চাইবো, আপনাদের, আপনাদের কাছে, আপনার কাছে, যে আমরা যে সেচ প্রকল্পটা কিভাবে পাচ্ছি এবং আরো কতটুকু পাওয়া প্রয়োজন এ বিষয়ে আপনি আমাকে একটু বলবেন, হ্যাঁ, আপনি ভালো একটি প্রশ্ন করেছেন, তো আসলে সেচের বিষয়টা দেখেন আমাদের বাংলাদেশে মৌসমাধীন সমস্যা এখন বৃষ্টিপাতটা একটু কম হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কৃষকরা, সমস্যার সম্মূখীন হচ্ছে এদিক থেকে আপনি লক্ষ্য করে দেখবেন বর্তমানে কৃষি দিক থেকে অনেক উন্নতি প্রযুক্তি রয়েছে, বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আমরা সেচ নিতে পারি যেমন আমাদের বাংলাদেশে কিছু কিছু system আছে, যেমন এই যে,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 তারপরেও আপনি দেখবেন যে এই জিনিসটা ব্যবহার করলে,

অনেকের অনেকে জমি আছে প্রত্যেকটা জমিতে কিন্তু সেচ দিতে পারবে সে, একটা যদি ডিপ প্রক ডিপ স্থাপন করি সেই ডিপ থেকে অনেক জমিতে সেচ দেওয়া যাবে, এবং, এগুলোর মাধ্যমে আসলে সেচে সেচের যে সুবিধাটা আমরা নিতে পারি তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা পাশাপাশি আরো কিছু জায়গা আছে এখানেও যদি সেগুলো এভাবে ব্যবহার করি উন্নতি করি আরো উন্নতি করা সম্ভব,

আমাদের প্রযুক্তি, প্রযুক্তি দিক দিয়ে ধান কাটা অথবা গম কাটা অথবা তা রোপণ করা বপণ করা এবং এর পরিচর্যার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তিতে অনেক গুলো মেশিন আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি, আমাদের গ্রাম পর্যায়ে, union পর্যায়ে চলে এসেছে তো এই প্রযুক্তির কারণে আমাদের কৃষকরা কি আহ সত্যি লাভবান হচ্ছে নাকি তাদের আত্ম কর্মসংস্থান, লোভ পেয়ে তারা ক্ষতি সম্মুখীন হচ্ছে সে বিষয়ে আপনার কাছে একটু জানতে চাইবো, হ্যাঁ, আসলে আধুনিক প্রযুক্তির কথা আপনি ভালো বলেছেন, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আমাদের আগে আমরা যখন একটা আবাদ করতাম জমিতে কৃষি ফলন ফলাইতাম, তো সেদিক থেকে করতে গেলে আমাদের যেই উত্তোলন জমি থেকে ফসল উত্তোলন বিষয়টা আমাদের নিজেদের ই করতে হত এটা আমাদের শারীরিক পরিশ্রম হইতো, অনেক লোকবল লাগতো সময় লাগতো, খরচটাও হইতো আসলে আমাদের অধিক লোকবল নিতে গিয়ে অনেক খরচ হইতো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সময়টা যাচ্ছে শারীরিক পরিশ্রমও হচ্ছে, এদিক থেকে কিন্তু প্রযুক্তি আসার পর থেকে এই জিনিসটা একটু কমে এসেছে, আপনি দেখবেন বিভিন্ন মেশিনের ক্ষেত্রে আমরা ধান কাটতে পারতেছি, গম, ধান যেকোনো কিছু বলেন রোপণ করা বলেন, কাটা বলেন সব কিছু কিন্তু আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে বলেন আমরা, অনেকটাই এগিয়ে গেছে এবং স্বল্প খরচে এটি অল্প সময়ে, স্বল্প সময়ে আমরা দেখা যাচ্ছে সব কিছু কমপ্লিট করতে পারতেছি আবার আপনি দেখেন আপনি বাজারে একটা কিন্তু সময় থাকে, যেই সময়টাতে বিভিন্ন ফসলের চাহিদা থাকে কৃষকরা সঠিক সময়ে যদি সেই ফসলটা বিক্রি করতে নাকি পারে, সঠিক দাম পায় না, সে ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করে আমরা কিন্তু সঠিক সময়ে সেই জমি থেকে উত্তোলন করে সঠিক ভাবে, বাজারে বিক্রি করতে পারতেছি ভালো দাম পাচ্ছি, প্রত্যেকটা family তে হাসি ফোটাইতে পারতেছি একজন কৃষকের উপর অনেকেই কিন্তু দেবাশীল হয়ে থাকে, একজন কৃষক জমিতে ভালোভাবে ফসল ফলায় তাদের family কে সবাইকে ভালো রাখে, তো এ ক্ষেত্রে কিন্তু প্রযুক্তির সাহায্য নিয়ে অনেকটা এগিয়ে গেছি আমি মনে করি আমি আরো এগিয়ে যাবো আস্তে আস্তে আমাদের সবাইকে সচেতন হওয়া উচিৎ, plus আমি আরেকটা পাশাপাশি কথা বলতে চাই, অযথা আমরা যদি জমি জাতি জমি জায়গা ফেলে নাকি রেখে প্রত্যেকটা পরিবারে যদি আমরা কৃষিবিদটাকে, কৃষিবিদটাকে আরো অগ্রসর হতে পারি সবাই মিলে একত্রিত হয়ে আলোচনা করে, বিভিন্ন বৈঠকের মাধ্যমে সবাইকে কৃষিকাজে আরো উৎসাহিত করে সবাইকে যেন একসাথে একত্রিত নিয়ে কাজ করে প্রত্যেকটা জমিতে ফসল ফলাইতে পারি এদিক থেকে যদি সবাই একটু এগিয়ে যাই,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 আহ আপনি সুন্দর বলেছেন আপনার সাথে আমি একমত হয়ে যেই কথাটি বলতে চাই আমাদের কৃষক উচ্চমূল্যে যেই সার অথবা বীজ এবং আহ, রাসায়নিক সার, কীটনাশক এগুলো না কিনে সহজলভ্যতার মাধ্যমে আমাদের কৃষকরা যেন সব সুবিধা পায় সে বিষয়ে আমাদেরকে একটু নজর রাখতে হবে এবং বর্তমান, সময় আমরা দেখতে পাচ্ছি যে syndicate এমন একটি বিষয় এসে গেছে যে syndicate এর মাধ্যমে আমাদের কৃষকরা কিন্তু সঠিক ভাবে তাদের মূল্যায়ন পাচ্ছে না, আমাদেরকে এইসব syndicate ভেঙ্গে দিতে হবে এবং আমাদের কৃষকদের প্রতি একটু, শু নজর দিতে হবে এরপর পাশাপাশি আপনি আরো জানতে চেয়েছিলেন আমাদের কৃষিকরা কিভাবে লাভবান হতে পারে তো আমাদের কৃষকরা সচরাচর আমরা দেখেছি যে হম তারা ধান, গম,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 বিনষ্ট করার মতো জিনিস সেগুলো বিনষ্ট করে ফেলে না দিয়ে আমরা গবাদি পশু পালন করি, যেমন-গরু, মহিষ, ভেড়া ইত্যাদি যেগুলো পালন করি তাদের খাবারের জন্য কিন্তু,

সেই গবাদি পশুর আহ যেই আপনি বলেছেন এর আগে হম যেই মূত্র অথবা তাদের গোবর যেটাকে বলি গোবর, গোবর দিয়ে আমরা রাসায়নিক সার এহ জৈবসার উৎপাদন করতেছি এবং এর পাশাপাশি আমরা অনেক plant দেখতে পারতেছি আমরা অনেক plant করে থাকি, plant এর মাধ্যমে তারা গ্যাস সর্বারোহ করছে, এর আগেও আপনারা দেখেছেন, এই পরিবর্তনটা যে আসছে কৃষক কিন্তু এতে অনেক লাভবান হচ্ছে এবং যেই সময়ে কৃষি থেকে যেভাবে আমরা, আর্থিক সহয়যোগিতা পাচ্ছি কৃষির পাশাপাশি গবাদি গবাদি পশু পালন করেও কিন্তু আমরা অনেকটা লাভবান হচ্ছি সে ক্ষেত্রে বাংলাদেশের কৃষি ব্যবস্থাটা অনেক দূর এগিয়ে গেছে এবং আপনার কাছে আরো একটু জানতে চাইবো, বাংলাদেশ সরকার যে উদ্যোগ গুলো নিয়েছে সেগুলো কতটুকু সফল ভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারতেছি সে বিষয়ে একটু বলবেন, হ্যাঁ, বাংলাদেশ সরকার আমাদের কৃষিটাকে অনেক সহযোগিতা এবং অনেক অনুদান দেয় সে ক্ষেত্রে খেয়াল করে দেখবেন প্রত্যেকটা উপজেলা পর্যায়ে, প্রত্যেকটা কৃষককে আমরা,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 আবাদ করতে ইচ্ছুক কিন্তু টাকার অভাবে করতে পারে না, সেক্ষেত্রে এই সরকারের এই উদ্যোগটার কারণে প্রত্যেকটা family তে অনেক হেল্প হয় এবং তারা, আরো কৃষি দিক থেকে আরো উন্নতি করতে পারে এবং প্রত্যেকটা জমিতে তারা জমি ফসল ফলাইতে পারে এবং তাদের family তে সবাই আরো ক্ষেত্রে, আসলে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আমাদের সরকার সবাইকেই কিন্তু এইগুলো আস্তে আস্তে অগ্রসর করতেছে এবং আস্তে আস্তে অনেক উন্নতি প্রযুক্তি নিয়ে আসতেছে, এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা family আরো এগিয়ে যাচ্ছে, তো এতটুকু বলবো যে, আমাদের দেশ, কৃষি প্রধান দেশ এবং সব দিক থেকে এগিয়ে আছে আমাদের কৃষিখাতে বলতে পারেন আপনি এইতো, ধন্যবাদ, আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো,